এইটি একটি রোড এবং রোড -এর ধারে দেখা যাচ্ছে অনেএএক গাড়ি দাঁড়িয়ে রয়েছে।

এইটি একটি বই এর দোকান এবং দেখা যাচ্ছে বই নানা রকম রয়েছে এবং সামনে কিছু বই পাতা রয়েছে।